genetic engineering তো ও আহ বেশি ধারণা নেই তুমি যদি এর সম্পর্কে আর কিছু বলতে পারো বুঝতে পেরেছি আচ্ছা genetic engineering সম্পর্কে যদি আমি তোমাকে বিস্তার আকারে বলি তাহলে genetic engineering হচ্ছে mainly জিন নিয়ে কাজ করা আমি তো প্রত্যেকটি জিজ্ঞাসাদেহে আমরা যদি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতিক ব্যাখ্যা করতে যায় তখন কিন্তু সই গঠন যে দৃষ্টান্ত দেখতে চাই সেটা হচ্ছে জিন বাট ইউ রো আমাদের জীবনের সবথেকে প্রধান হচ্ছে এটি বা একটি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 সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ হয় জিন দ্বারা genetic engineer কি করে বিভিন্ন উদ্ভিদের মধ্যে এই যে জিন গুলা যে জিন উচ্চ ফলনের আহ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

সেই জিনটাকে যদি কেটে বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু ধান গাছটি কম আক্রান্ত হবে রোগবালাই দাঁড়া পাশাপাশি আমরা যদি এমন কোন জিন ঢুকিয়ে দিতে পারি যার কারণে আহ কোন একটি উদ্ভিদ আহ অধিক রোগ প্রতিরোধ কম হয়ে উঠবে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আহ সেই উদ্ভিদ থেকে অনেক বেশি ফলন পাব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 হ্যাঁ আমি বুঝতে পেরেছি এবং কিছু পদ্ধতি ব্যাখ্যা করতে কিন্তু কৃষ পণ্য খুব গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে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

ভোক্তার কাছে পড়ছে এবং মদ্ধস্তকারী ব্যাপসই হচ্ছে বেশি মুনাফা আহ মুনাফা তো কৃষক এর কাছ থেকে কৃষদের আহ যে পূর্ণ যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাই হচ্ছে কৃষি উৎপাদিত ধব্ব সে অন্ত বক্তার হাথে সকল ক্ষতি অতিক্রম করতে হ্প্য়ে তাহলে ফসল উৎপাদন ফলসল উৎপাদিক্কর ফসল সংগ্রহ শ্রেণীবিভাগ নমুনা করুন একেক করুন দুদক করুন পরিবহন কিন্তু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 হ্যাঁ তুমি যেটা বললে যে কৃষি ক্ষেত্রে দিকে যে দিক উন্নয়নের ক্ষত্রে কিন্তু ডিপ উন্নয়নের যে আহ দিক উন্নয়নের সম্পর্ক যে সচেতনতার অভাব তার কারণে কিন্তু আমরা বেপক পরিমান কৃষি পূরণের নষ্টহয়ে যায় যে বিফলন বা আর এক হচ্ছে বিফলনের ক্ষেত্রে আর একটা গুরত্ব পূর্ণ বিষয়ে হচ্চহে যে যোগাযোগ বেবস্তা বাংলাদেশ এ যেহুতু দারিদ্র এর বা দরিদ্র দেশ সেটি এই ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বেবস্তা যে গ্রাম যে গ্রাম এর সাথে শহরের বা সে এগুলো কিন্তু খুবই আহ খারাপ অবস্থা যোগাযোগে বেবস্তা এর ফলে কিন্তু এর ফলে বিভিন্ন যথাযথের ভাবে সংরক্ষহিতঃ হচ্ছে না বা যে তাদের আহ গন্থবস্থরে একটা সময়ের মতন উঠতে পারেনা তো এই ক্ষেত্রে কিন্তু কৃষকের এর যেই সৌ যেই সৌরোক্ষনের সঠিক প্রস্তুতি সেই সম্পর্কেও কিন্তু আমাদের আহ সচেতনের বৃদ্ধি করতে করতে হবে পাশাপাশি কৃষকের যে আমাদের কিন্তু আমাদের দেশের বেশির ভাগ কৃষক কেই বলা যায় যে অশিক্ষিত তারা কিন্তু তুমি যে যেটা বল্ল যে শুধু মাত্র উৎপাদন সম্পর্কে জানে কিন্তু অন্য অন্য বিষয়ে গুলো যেমন সংরক্ষণ যথাযত বেবহার বা আর কি ভাবেক্ষণ কাটতে হবে কখন কি ভাবে সংরক্ষণ করলে ভালো হবে কোন জায়গায় বিক্রি করলে ভালো হবে এসব কিন্তু কৃষক কিছুই জানে না তাহলে আমাদের কিন্তু সর্ব প্রথম যে জিনিস টা করতে হবে সেটি হচ্ছে কৃষক দেড় ওনাদের ওই শিক্ষায় শিক্ষিত করতে হবে না কৃষক দেড় কিন্তু যে উচ্চশিক্ষা করতে হবে তা নয় বরং যে টুকু তাদের প্রয়োজন সেটুকু করতে পারলে কিন্তু আমাদের আমি, রা কাঙ্খিত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 বা budget ব্যবস্থা সেটি কিন্তু উন্নত করতে হবে তুমি কি বুঝতে পেরেছ হ্যাঁ আমি আসলে বুঝতে পেরেছি ব্যাপারটা এবং আধুনিক কৃষি পণ্য উদ্ভিদ প্রচলন কীটনাশক সার এর মতো কৃষি রাসায়নিক সার এবং যে প্রযুক্তি গত উন্নয়ন সর্ষের ফলন ধীর গতিতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু পরিবেশ গত পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি

তাই আহ আমার মনে হয় যে কৃষকের একটা আহ কৃষকদের কে উন্নয়ন সাথে মানে সেভাবে শিক্ষিত করে তোলা তো সম্ভব নয় কিন্তু তাদের কে সাধারণ কিছু জিনিস যে কি পরিমানে সারিক ব্যবহার করার লাগবে কিভাবে তাদের আহ উদ্বোধন করতে আরো বৃদ্ধি করা যায় উৎপাদনের কি কি সাধারণ যে নীতি মালা গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানাতে পারি বিভিন্ন camping র মাধ্যমে তার তাছাড়া কৃষকরা শিক্ষিত নয় এছাড়া একটা কথা শিক্ষিত জনগোষ্ঠীর অনেক গ্রহর অনেক গ্রহর রয়েছে তাদেরকে এটাই শিক্ষিত যারা রয়েছে তাদেরকে হচ্ছে কৃষি ক্ষেত্রে করতে হবে তাই হচ্ছে এভাবে আমাদের হচ্ছে কৃষির সাদিক উন্নয়ন সম্ভব এছাড়া আরো অনেক কিছু এছাড়া আর কিছু বলতে চাও কৃষির ক্ষেত্রে হ্যাঁ কৃষি যে কৃষি ক্ষেত্রে কিন্তু আমরা প্রাধান্যতা যে শুধুমাত্র আমরা আহ ধান বা কম বা উদ্ভিদচাষ করব তা কিন্তু নয় আ বিভিন্ন ধরনের প্রাণী চাষ যেমন মাছ চাষ আহ হাঁস মুরগি পালন গরুর খামার সবগুলো কিন্তু কৃষির অন্তর্ভুক্ত ক্ষেত্রে আমরা শুধুমাত্র কোন কিছু উদ্ভিদের চাষকে বা কৃষি বা কৃষি উদ্ভিদের চাষকে সাধারণত গুরুত্ব দিবোনা এক্ষেত্রে অনুশীলন দেখা যায় আমাদের দেশে যে আবহাওয়া সেটা কিন্তু আহ পশুপালনের খুবই অনুকূল পশু বা হাঁস মুরগি পালনের খুবই অনুকূল মাছ পালনেও কিন্তু আমাদের দেশে যেহেতু নদীমাতৃক দেশ আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমানে জলাশয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা মাছ চাষও আমাদের জন্য খুবই সম্ভাবনা তবে অনেক সময় দেখা যায় কিন্তু বিষয়করা কোন মাছ কোন মৌসুমে চাষ করতে হবে বা কিভাবে চাষ করতে হবে পুকুরের উচ্চতা কেমন হবে পানির কেমন পানির এতে অন্যদের খারের মাত্রা কেমন হবে এগুলো কিন্তু কৃষক বুঝতে পারেন না তো এক্ষেত্রে যদি কৃষির ক্ষেত্রে যে শুধুমাত্র আমাদের ধান চাষ গম চাষ ভুট্টা চাষ নিয়ে থাকতে হবে তা কিন্তু না আমাদের কিন্তু পশুপালন সচেষ্ট হতে হবে যেসব অঞ্চলে আমাদের আহ যেমন হাওয়ার অঞ্চল বা ওই গুলিতে কিন্তু আমাদের ধান চাষ হবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা পশুপালন করতে পারি বা মাছ চাষ করতে পারি তো এইসবে এইসব ক্ষেত্রে বিভিন্ন স্থান কাল বা পাত্র ভেবে কিন্তু আমাদের কৃষি কাজের ভিন্নতা আনতে হবে পাশাপাশি বর্তমানে কিন্তু কৃষি ক্ষেত্রে আরেকটি অন্য সম্ভাবনাময় একটি বিষয় যে কৃষির আহ বিভিন্ন উৎপাদনের ভিন্নতা সে ক্ষত্রে বলা যায় যে আগের মনে করো আমাদের দেশে কিন্তু strawberry চাষ হতো না এখুন কিন্তু strawberry চাষ হয় এটি বেপক সম্ভাবনাবন তো এই ক্ষত্রে যে নতুন নতুন আহ কৃষির যে নতুন নতুন আহ আহ চাষাবাদ বা পধুতি বা নতুন বিভিন্ন উদ্ভিত সেগুলো কিন্তু চাষ করা যেতে পারে যেটি আমাদের দেশের জন্য আহ পুষ্টি জোগাড় নিতে পাশাপাশি আমাদের বিদেশের সাহায্য করবে এবং বিদেশে থেকে ভবিষ্যৎ মুদ্রা অর্জন করবে করতে সাহায্য করবে। তুমি কি কৃষ আহ কৃষির যে ক্ষেত্রেযে উম প্রধান যে বিষয় গুলো আহ কৃষি ক্ষেত্রে উন্নয়নের মানে অবদান রাখে সেগুলো সম্পর্কে জানো কৃষি ক্ষেত্রে আসলে আহ আবহাওয়া জনতা এই সেই সব থেকে কৃষকের আহ কৃষকের পদ্ধতি এবং হচ্ছে আহ এছাড়াও আরো অনেক কিছু আছে আমি শুধু এগুলোই কিন্তু আরও কিছু জানো হ্যাঁ কৃষি ক্ষেত্রে আমাদের কিন্তু একটু অন্যতম ইয়ে হচ্ছে যে আমাদের বিষয় হচ্ছে সেটি হচ্ছে পানি যথা জোগাড়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 আমাদের কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তন হচ্ছে। বা তাপমাত্রার বৃদ্ধি বাড়ছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জনবায়ের পরিবর্তন সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে

হ্যাঁ রে ভাই, হ্যাঁ বল শুনতে পারছি। এইডা headphones টা একটু disturb করছে তার জন্য আর কি, হ্যা বল। ওই যে আরেকটা কথা ছিল তোর সাথে হ্যাঁ বল কোনও অসুবিধা নেই free আছি বল। ওই যে আহ sir যে topic টা দিয়েছে না উম Unit one এর সেটার Region আসেনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Regional planning

ওইটা তোর হয়ে গেছে পুরো? হ্যাঁ ওটা হয়ে গেছে, একটু time লাগছে, হ্যাঁ কিন্তু উম concept খুব easily হয়ে যাবে, ওটা কোনও অসুবিধা নেই তোর কি বলে, পড়ছিলি? আটকাচ্ছে নাকি কোথায়?

হ্যাঁ আটকাচ্ছি তার জন্য তো ফোন করলাম, যদি একটু ভাল হত আচ্ছা আচ্ছা, তোর Region সম্পর্কে concept টা তো মোটামুটি answer তো পেয়ে গেছিস

আচ্ছা আচ্ছা, Region ব্যপারটা দেখ, hello simple অঞ্চল বলতে আমাদের এটাকেই বোঝাচ্ছে বা যেটাই indicate করছি আর কি যে প্রথমত আমরা আর যেহেতু আরেকটা বলি, যে আমরা এটা পুড় বসতি অঞ্চল, এটা গ্রামীণ অঞ্চল, আহ এটা নগরাঞ্চল, এটা শিল্প অঞ্চল, industrial অঞ্চল এরকম বলছি আর কি এভাবে মা, অঞ্চল হচ্ছে তো সাধারণভাবে

অর্থাৎ অঞ্চল হল এমন এক ভৌগলিক স্থান ভিত্তিক পৃথক এলাকা যার মধ্যে এক ধরনের সমদ্বিকতা থাকে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একই characteristic থাকবে এটাই

কিছু কিছু বিশেষ ভৌগলিক বিজ্ঞানের মতবাদ রয়েছে, ঠিক আছে

হ্যাঁ যেরকম আহ এই যে আহ ধর তোর আহ পিটার হ্যাগিড ঠিক আছে তার মতে অঞ্চল বলতে বোঝাচ্ছে এটাই যে, ভূপৃষ্ঠে যে কোনও একটি এলাকা, যেকোনও একটি particular এলাকা হলেই হবে, ঠিক আছে? যা প্রাকৃতিক কিংবা মানুষের দ্বারা সৃষ্ট বৈশিষ্ট্য বা যুক্ত বৈশিষ্ট্য যাকে চারদিক থেকে আলাদা করে

হ্যাঁ হ্যাঁ, এরপর আবার টি মিশ্র কি বলেছেন? না টি মিশ্র এর মতে অঞ্চল হল এক ভৌগলিক যার নির্দৃষ্ট সীমা রয়েছে এবং চৌহদ্দি রয়েছে। এটি কয়েকটি গ্রাম কিংবা একাধিক দেশ নিয়ে গঠিত হতে পারে। ঠিক আছে?

আবার এক্ষেত্রে আহ আরেকজন ভৌগলিকবিদ, যিনি অঞ্চল সম্পর্কে একটু বিস্তারিতভাবেই বিশদ এ আলোচনা করেছেন, আহ তিনি হচ্ছেন ভিদাইলদা ব্লাশ, ঠিক আছে?

তার মতে অঞ্চল বলতে বোঝায়, একটা সাধারণ একটা স্থান যেখানে সমাজের মানুষ এসে এক ধরনের আহ প্রতিষ্ঠিত জীবন যাতে গড়ে তুলতে পারে। বুঝেছিস?

আমি যেটা বুঝতে পেরেছি, যে অঞ্চল বলতে উম সাধারণ মানুষের কাছে অঞ্চল বলতে

বিশেষ গুণাবলী সম্পন্ন বিশেষ আয়তনের একটি ভৌগলিক এলাকা। যা দিয়ে বিশেষ কোনও উদ্দেশ্য সাধন করা উম সম্ভব হয়। কিন্তু ভৌগলিকদের কাছে উম অঞ্চল শব্দটির একটি অন্য তাৎপর্য রয়েছে। অঞ্চল নানাবিধ হতে পারে। ভৌগলিকরা তাদের মত করে ব্যাখ্যা করেছেন, আহ যথা ভৌগলিক, অর্থনৈতিক ও উম সাংস্কৃতিক আহ অঞ্চল। এছাড়াও বিভিন্ন হতে পারে। উহ অঞ্চল একটি শহর কিংবা গ্রাম হতে পারে আহ অথবা গ্রাম থেকে আহ শহর বা আরও বৃহত্তম অঞ্চল হতে পারে।

হার্ডএ যে বক্তব্যটা বলেছেন আহ উনিশ শো পয়ত্রিশ খ্রিস্টাব্দে সেটিই সবথেকে বেশি গ্রহণযোগ্য ব্যপার রয়েছে। ঠিক আছে আচ্ছা এবারে এই উনিশ শো পয়ত্রিশ খ্রিস্টাব্দে তার এই মতবাদ অনুসারে অঞ্চল হল ভূগোলের অন্যতম শ্রেণীর ধারণ এবং এটি ভৌগলিক অধ্যয়ণ ও গবেষণার ক্ষেত্রে ব্যাখ্যামূলক এবং পদ্ধতিগত ভূমিকা পালন করে অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে, আমরা আহ আহ graduation করার পরে আমরা যখন research আহ method এর line এ কেউ যেতে চাইব তখন এই region এর উপর research করতে গেলে তার এই মতবাদটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যপার থাকবে

হ্যাঁ এজন্য আহ এই মতবাদটিকে আঞ্চলিক ভোগৌলিক অঞ্চলে ধারণা বিশেষ গুরুত্ব প্রদান করা হয়ে থাকে ঠিক আছে অঞ্চলকে কেন্দ্র করে প্রকৃতির বিভিন্ন বিষয় উদ্ভব হয়ে থাকে, বিকাশ হয়ে থাকে এবং মানবিক কর্মকান্ডও পরিচালিত হয়। ভূগোলবিদদের মতে অঞ্চল হল এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট এলাকা। এখানে তোর যে particularly যে একটাই সমান বৈশিষ্ট্য এমন কোনও কথা নেই। একাধিক ধরনের সমান বৈশিষ্ট্যও থাকতে পারে তখন সেটাকেও তুই অঞ্চল বলতে পারিস। মানে তাকে সনাক্তকরণের এই পদ্ধতিটাই তিনি এখানে ব্যাখ্যা করতে চেয়েছেন আরকি । হ্যাঁ এবার অঞ্চল বলতে কোনও স্থানের এমন একটি একককে বুঝাচ্ছে যা তার কাছের বা তার পাশের আহ স্থানের তুলনায় তাকে একটু আলাদা করবে। দুটোর মধ্যে সীমানা দেখাবে এরকমও আর কি।

হ্যাঁ এটাই তার মতবাদে তিনি বুঝাতে চেয়েছেন। হম তা ওর বৈশিষ্ট্যগুলি কি, বৈশিষ্ট্য তো রয়েছে কিছুর মধ্যে হ্যাঁ অঞ্চলের নিদৃষ্ট কিছুতো বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে। তবে আহ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুব vital বলতে পারিস বা আমরা খুব সহজেই এটা catch-up করতে পারবো এটা বলতে পারিস আর কি। এরকম কিছু বৈশিষ্ট্যের মধ্যে আহ রয়েছে ধর তোর, আহ অঞ্চল ভূপৃষ্ঠের অংশ বিশেষ, এবার আমরা কি জানি? ভূপৃষ্ঠ বলতে আমরা কি বুঝি? যে পৃথিবী বারিমণ্ডল বারিমণ্ডল শীলা মন্ডল এই তিনটা মন্ডল নিয়ে গঠিত। তার জন্য অঞ্চলও এই তিনটা অংশে থাকবে। এই তিনটা অঞ্চলের মধ্যে অঞ্চলও থাকবে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আবার কি রয়েছে

তারপরে আর ধর, এই যে আমরা আহ বলি উম এই যে উম পৌর বসতি যুক্ত অঞ্চল, সেখানে তো আর তোর আহ আমাদের কথা তোর কথায় তো হবে না। সেখানে পৌরসভার নিয়মকানুন মানে প্রসাশনিক কারবার চলে আর দেখ সেটাকে তুই একটা বৈশিষ্ট্য দিতে পারিস এখানে। যে

মানুষ তার পরিষেবা পেতে পারে। তারপরে ধর প্রতিটা অঞ্চলে নিদৃষ্ট জনবসতি অবস্থান করবে। এটা অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকুক আরেকটা যেটা আহ গুরুত্বপূর্ণ point যেটা আমি ছেড়ে গেছি সেটা হচ্ছে

এটা মাত্রাহীন প্রকৃতির হয় এটা মানে যেহেতু দেখ প্রাকৃতিক বৈ বৈশিষ্ট্য থাকছে, তোর সামাজিক বৈশিষ্ট্যও থাকছে। হম

এবার আহ যখন দুটো অঞ্চলে, ধর কোনও একট জলবায়ু ঐ যে এইখানে এত ডিগ্রি তাপমাত্রা মানে তার আশেপাশের অঞ্চলে যে সেটাই বিরাজ করবে সব সময়, সেরকম তো কথা নেই, না? কোনও সময় বাড়তে পারে কমতে পারে। ঠিক আছে?

এভাবে আমরা অঞ্চলের বৈশিষ্ট্য এই উম কয়েকটা করতে পারি। আচ্ছা আচ্ছা আর অঞ্চলকে তো দুই ভাগে ভাগ করা যায় হ্যাঁ হ্যাঁ types এর দিক দিয়ে অঞ্চলকে আমরা দুইভাগে ভাগ হম একটা উম একটা হচ্ছে যে বাহ্যিক অঞ্চল আরেকটি ক্রিয়ামূলক অঞ্চল।

আহ বাহ্যিক, বা ভৌগলিক ও ফরমালও বলতে পারিস তুই।

আর ক্রিয়ামূলক যেটা, সেটা তোর এই যে প্রশাসনিক কারবার উম যেটা আমি বলছিলাম যে আর একটু আগে বিশিষ্ট এবার প্রশাসনিক ক্রিয়াকালাপ যেখানে হয়ে থাকে, সেটাকেই এই উম মানে ক্রিয়ামূলক অঞ্চল বলা হচ্ছে। তুই অনেকক্ষণ বললি, আমি এবার একটু বাহ্যিক অঞ্চলটা নিয়ে বলি? হ্যাঁ বাহ্যিক টা বল, আমার একটু concept টা দিলে বাহ্যিক এর clear হবে। মানে আমার প্রশাসনিক ব্যপারটা আমার হয়েই যায়, মানে আহ সেটা অতটা ইয়ে হয়নাই কিন্তু এই formal Regional আমার একটু অসুবিধা হচ্ছে তুই একটু বল তো। আচ্ছা আচ্ছা, ওইটা আমি বলছি। উম বাহ্যিক অঞ্চল বলতে যেটা বুঝায় আহ প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ যেমন জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির উপর ভিত্তি করে উম যে অঞ্চল পাওয়া যায় বা গঠিত হয়

আহ অঞ্চলের দিক দিয়ে ভৌগলিক বা বাহ্যিক অঞ্চল বলা যায়। আচ্ছা আচ্ছাআচ্ছা

বাহ্যিক অঞ্চল বা ইংরেজি শব্দ আহ formal Regional বলা হয়। আচ্ছা আচ্ছা মানে প্রাকৃতিক প্রাকৃতিক উপাদানের ভিত্তিতে এটা সনাক্ত করা যায়। হ্যাঁ হ্যাঁ যেমন প্রাকৃতিক উপাদান জলবায়ু

হ্যাঁ হ্যাঁ বা Agricultural land আহ । হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আহ এবার জলবায়ু ভূপ্রকৃতির উহ মতানুসারে আহ ভৌগলিক বিষয় কিংবা মাথাপিছু আয় স্তর মানে মানুষের আহ আয়ের পরিমাণ আহ আহ ভোগের মানুষের আয় আয়ের পরিমান ভোগের ধারণা বেকার বেকারত্বের অবস্থা প্রভৃতি অর্থনৈতিক আহ বিষয় সমূহ, প্রভৃতি অন্যান্য বিষয়গুলির উপর ভিত্তি করে উম ভৌগলিক বা ওই যে বাহ্যিক অঞ্চল উম তৈরি করা হয় বা গঠিত হয়।

এবার বাহ্যিক অঞ্চল কোনও প্রাকৃতিক দুর্যোগের উপর নির্ভর করে গড়ে উঠে না। উম একেই বাহ্যিক অঞ্চল বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, formal region, আচ্ছা এই formal region তো কয়েকটা কয়েকটা ভাগ মানে এরও তো কয়েকটা ধরণ বা Type থাকবে, না এগুলোর

হ্যাঁ ঐগুলো একটু বল তো।

formal region এরও বেশ কয়েকটি বেশ কয়েকটা type উহ থাকার কথা। হ্যাঁ formal region এ অবশ্যই কিছু ধরণ আছে উম হ্যাঁ ওইটা আমি জানি না, একটু ওইটা বল তো। ওইটা হচ্ছে উম

উম বাহ্যিক অঞ্চলকে তো চার ভাগে ভাগ করা হয়। ভূপ্রাকৃতিক অঞ্চল , জৈবিক অঞ্চল, জলবায়ু অঞ্চল উম আর হচ্ছে উম ভূ ভূতাত্বিক অঞ্চল। এবার ভূপ্রাকৃতিক অঞ্চল বলতে যেমন বিভিন্ন উপত্যকা কাশ্মির উপত্যকা উম তারপর আরও অন্যান্য উপত্যকাগুলো যে আছে, ওইগুলো

বিভিন্ন জৈবিক অঞ্চল মানে কি, এইরকম যেমন বন বনজ সম্পদ বনজ বিভিন্ন বন সুন্দরবন তারপরে জঙ্গল মহল উম বিভিন্ন মহল। জৈবিক অঞ্চল মানে জৈবিক অঞ্চল মানে জ

জৈবিক অঞ্চল। আচ্ছা। উম আর জলবায়ু অঞ্চল, আবার জলবায়ু কোথাও জলবায়ু উম প্রচুর উষ্ণ প্রকৃতির মরুস্থলী গঠন করে একটা নির্দৃষ্ট জায়গায় একটি নির্দৃষ্ট জলবায়ু তৈরি হয় বা সেই জলবায়ুকে কেন্দ্রে করে ওই জলবায়ু অঞ্চলটা গঠিত হয়।

আর ভূতাত্বিক অঞ্চল ওটা ভূ-গঠনের দিক দিয়ে হয় তোমার ডেকানট্রাপ এইগুলো আচ্ছা আচ্ছা। ডেকানট্রাপ মানে উম ওই দাক্ষিণাত্য মালভূমিতে উহ ওই ধাপে ধাপের সিড়ির ধাপের মতো যেটা দেখা যায় ওটাই তো?

আর এর আর এর আহ আর আর হচ্ছে তোর এই formal region এর আহ কি ছিলো তোর process রয়েছে তোর এই গুলার